ইশুইং এন্ড রিটার্নিং a বুক এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে শিখব সকল ইউসারের বিবরণ আনয়ন করা
বই জারি করা
বই ফেরত দেওয়া
এখানে উবুন্টু সংস্করণ 1204 নেটবিনস ইদে 73 জেডিকে 17 ফায়ারফক্স ওয়েব ব্রাউজার 210 ব্যবহার করছি
পছন্দের ওয়েব ব্রাউজার ব্যবহার করতে পারেন
টিউটোরিয়ালটি অনুসরণ করতে জাভা সার্ভলেটস এবং জেএসপিএস সম্পর্কে মৌলিক জ্ঞান উদ্ভাবন নির্মাণ ও দেখতে জানতে হবে
না হলে প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইটে যান
আগের টিউটোরিয়ালে অ্যাডমিন সেকশন কিভাবে কাজ করে তা দেখেছি
এখানে এই টিউটোরিয়ালে অ্যাডমিন সেকশন এ আরো বৈশিষ্ট্য যোগ করেছি
সুতরাং আমাদের ব্রাউজারে যাই
আবার অ্যাডমিন হিসাবে লগইন করি
অ্যাডমিন সেকশন পেজ এ আরো দুটি বিকল্প রয়েছে লিস্ট ইউজার্স এবং checkoutরিটার্ন বুক
এখন ইদে তে আসি
adminsectionজেএসপি তে আরো দুটি রেডিও বোতাম রয়েছে
একটি লিস্ট ইউজার্স এর জন্য এবং অপরটি checkoutরিটার্ন বুক এর জন্য
এখন ব্রাউজারে ফিরে আসি
লিস্ট ইউজার্স এর জন্য রেডিও বোতামে টিপব
এটি সকল বিবরণ দেয় যেমন ফার্স্ট নামে সুরনামে আগে জেন্ডার এবং ইউজারনেম
ধাপগুলি আগের দুটি বিকল্পের মতই
আমরা পূর্বের টিউটোরিয়ালে তাদের দেখেছি
এরপর পরের বিকল্প চেকআউট ওর রিটার্ন বুক এ টিপুন
প্রাপ্ত ফর্ম বই ফেরৎ দেওয়ার অনুমতি দেয়
আমরা এর জন্য এখন কোড দেখবো
ইদে তে ফিরে যাই
checkoutরিটার্ন বুক এ টিপেছি
সুতরাং মেনুসিলেকশন চেকআউটবুক অন্যান্য ধাপগুলি লিস্ট বুকস এর ধাপের অনুরূপ
রিকোয়েস্টডিসপ্যাচের ব্যবহার করে checkoutজেএসপি কে রিকোয়েস্ট এ পাঠিয়েছি
এখন চেকআউট ডট জেএসপি তে আসি
এই পেজ লিস্টবুকস ডট জেএসপি এর অনুরূপ
এইবাদে যে প্রতিটি বইয়ের রেডিও বোতাম রয়েছে
যাতে আমরা সেই বই চেকআউট বা ফেরৎ দিতে পারি
ইউসারনেম পেতে ইউজারনেম ফীল্ড রয়েছে যাকে বই চেকআউট করতে হবে
আমাদের বই ফেরতের তারিখ সেট করতে দাতে ফীল্ড ও রয়েছে
বই ফেরতের তারিখ আজ থেকে এক সপ্তাহ পরের তারিখ সেট করি
এটি ক্যালেন্ডার ক্লাস ব্যবহার করে করা হয়
এই ক্লাসের এড ফাংশন দুটি প্যারামিটার নেয়
প্রথমটি হল বছরের বর্তমান দিন
দ্বিতীয়টি বর্তমান দিনে যুক্ত দিন সংখ্যা
সাত দিন যুক্ত করেছি
মনে রাখুন যে ফর্ম অ্যাকশন চেকআউটসার্ভলেট
ব্রাউজারে ফিরে আসি
বুকিড 1 এ টিপব
ইউজারনেম হিসাবে আরিয়া লিখব
ফেরতের তারিখ হল আজকের তারিখ থেকে এক সপ্তাহ পর
উল্লেখ্য যে উপলব্ধ কপি সংখ্যা হল 9 চেকআউট বুক এ টিপুন
আমরা চেকআউট সাকসেস পেজ পাই
অ্যাডমিন সেকশন পেজ এ যেতে এখানে টিপব
আবার checkoutরিটার্ন বুক এ টিপুন
এখন উপলব্ধ কপি সংখ্যা কমে 8 হয়েছে
এটির জন্য কোড দেখবো
ইদে তে ফিরে আসি
checkoutservletজাভা খুলুন
এরর্মসগ্স এর তালিকা রয়েছে
রিকোয়েস্ট এ এরর্মসগ্স সেট করেছি
গেটপ্যারামিটার ব্যবহার করে রিকোয়েস্ট থেকে ইউজারনেম পাই
একইভাবে checkout book return book এবং বুক ইদ পাই
আইডি থেকে পূর্ণসংখ্যা হিসাবে বুকিড পাস করি
ইউজারনেম এবং বুক ইদ যাচাই করি
Checkout book এবং Return Book অকার্যকর থাকলে ও আমরা এটি যাচাই করি
এরপর যাচাই করি যদি তাদের মধ্যে একটি অকার্যকর না হয়
ইউজারএক্সিস্টস মেথড ব্যবহার করে ইউসার সিস্টেমে উপস্থিত থাকে তা যাচাই করি
ইউজারএক্সিস্টস ভ্যারিয়েবলে মেথডের রিটার্ন ভ্যালু সেট করি
এখন এই মেথডে কি করি তা দেখবো
প্রথমে টেবিলে ইউসারনেম উপস্থিত থাকলে তা যাচাই করতে কোয়েরী এক্সিকিউট করি
ইন্টিজার ভ্যারিয়েবল ইউজারএক্সিস্টস 0 দেখি
ইউসার বিদ্যমান থাকলে ইউজারএক্সিস্টস 1 সেট করি
এরপর আমরা এর ভ্যালু ফেরৎ দেই
সুতরাং মেথড 0 ফেরৎ দিলে এর মানে ইউসার সিস্টেমে উপস্থিত নয়
অন্যথায় যদি ইউসার উপস্থিত থাকে আমরা বুকলরেডিস্যুড মেথড কল করি
আমরা বুকিশুড এ মেথডের ভ্যালু ফেরৎ দিয়েছি
একই বই একই ইউসার দ্বারা জারি করা হলে এটি তা যাচাই করি
বুকলরেডিস্যুড মেথডে আসি
এখানে একটি ইন্টিজার ভ্যারিয়েবল বুকলরেডিস্যুড 0 তে সেট করেছি
একটি বই একই বুকিড এর সাথে একই ইউসারকে জারি করা হলে এটি তা যাচাই করি
আমরা চেকআউট টেবিল থেকে বুকিড পাই
বুকিড বিদ্যমান হলে বুকলরেডিস্যুড ভ্যারিয়েবল 1 এ সেট করুন
বুকলরেডিস্যুড এর ভ্যালু ফেরৎ দেই
যদি মেথড 1 ফেরৎ দেয় তাহলে এর মানে একই ইউসার ইতিমধ্যে এই বই ধার্য করেছে
এখন ব্রাউজারে ফিরে আসি
একই ইউসার দ্বারা একই বই চেকআউট করার চেষ্টা করি
ইউজারনেম হিসেবে আরিয়া লিখুন
বুকিড 1 এর রেডিও বোতামে টিপুন
তারপর চেকআউট বুক এ টিপুন
একটি এরর ম্যাসেজ পাই যে থে সামে উসের হাস অ্যালরেডি বরোড থিস বুক
এখন ইদে তে ফিরে যাই
সিস্টেমে ইউজারএক্সিস্টস এবং checkout book অকার্যকর না হলে আমরা চেকআউট মেথড কল করি
এই মেথডে কি করি তা দেখি
আমরা সংশ্লিষ্ট আইডির জন্য উপলব্ধ কপি পাই
আমরা এটি বুকস টেবিল থেকে পাই
উপলব্ধ কপির সংখ্যা অ্যাভেইলেবলকপিস ভ্যারিয়েবলে সংরক্ষণ করি
এখন আমরা যাচাই করি যে অ্যাভেইলেবলকপিস 0 এবং বুকিশুড 0 হয়
রিকোয়েস্ট থেকে ডেটওফ্রেটার্ন পেয়ে রিটার্ন্ডেট এ সংরক্ষণ করি
এখন ইনসার্টিন্টোচেকআউট কল করি
এখন দেখব যে ইনসার্টিন্টোচেকআউট মেথডে কি করি
এখানে চেকআউট টেবিলে book id ইউজারনেম এবং রিটার্ন্ডেট সংরক্ষণ করি
এখন ডিক্রিমেন্টভেইলেবলকপিস মেথড কল করি
এই মেথডে কি করি তা দেখবো
বুকস টেবিলে 1 দ্বারা ডিক্রিমেন্টভেইলেবলকপিস এর কোয়েরী এক্সিকিউট করি
সেটচেকআউটিন্টরকোয়েস্ট মেথড কল করি
এই মেথডে আসি
এই মেথডে রিকোয়েস্ট এ চেকআউট বৈশিষ্ট্য সেট করি
রিকোয়েস্টডিসপ্যাচের ব্যবহার করে successcheckoutজেএসপি তে রিকোয়েস্ট পাঠাই
অ্যাভেইলেবলকপিস 0 হলে আমরা প্রিন্ট করি থেরে আরে নো কপিস ওএফ থে রিকোয়েস্টেড বুক অ্যাভেইলেবল
এখন successcheckoutজেএসপি তে আসি
প্রথমে রিকোয়েস্ট থেকে চেকআউট বৈশিষ্ট্য পাই
সফল চেকআউট এর জন্য সফল ম্যাসেজ প্রদর্শন করি
আপনি বিভিন্ন এরর চেষ্টা করতে পারেন
বই ফেরৎ দিতে ব্রাউজারে ফিরে আসি
বুকিড 1 এ টিপুন এবং ইউজারনেম হিসাবে আরিয়া লিখুন
তারপর রিটার্ন বুক এ টিপুন
আমরা সফল বার্তা পাই যে বই সফলভাবে ফেরৎ হয়েছে
অন্য চেকআউট রিটার্ন এর জন্য এখানে টিপুন
অ্যাডমিন সেকশন পেজ পেজে আসি
checkoutরিটার্ন এ টিপুন
আমরা দেখতে পারি যে উপলব্ধ কপির সংখ্যা বৃদ্ধি পেয়েছে
আমরা কোড দেখবো
ইদে তে ফিরে আসি
checkoutservletজাভা খুলুন
আমরা যাচাই করি ইউজারএক্সিস্টস 1 এর সমান এবং return book নাল না হয়
তারপর রিটার্নবুক মেথড কল করি
এখন এই মেথডে আসি
এখানে বুক ইদ এর জন্য বুকস টেবিল থেকে টোটালকপিস এবং অ্যাভেইলেবলকপিস নির্বাচন করি
টোটালকপিস এবং অ্যাভেইলেবলকপিস যথাক্রমে টটকপিস এবং এভেইলকপিস এ সংরক্ষিত হয়
উপলব্ধ কপি সংখ্যা মোট কপি সংখ্যা অতিক্রম করলে তা যাচাই করি
এখন ব্রাউজার ফিরে আসি
এখন যে ইউসার বই ধার্য করে নি তারজন্য বই ফেরৎ দেই
ইউজারনেম হিসাবে মধুসেইন লিখুন
বুক ইদ 1 এ টিপুন
রিটার্ন বুক এ টিপুন
এরর ম্যাসেজ বলে যে থে গিভেন উসের হাস নট বরোড থিস book
এখন ইদে তে ফিরে আসি
বুকিশুড 1 এর সমান হলে তা যাচাই করি
এরপর রিমুভফ্রমচেকআউট মেথড কল করি
এখন এই মেথডে আসি
বই ফেরতের জন্য প্রবিষ্ট করা চেকআউট টেবিল থেকে মুছতে কোয়েরী এক্সিকিউট করি
এরপর ইনক্রিমেন্টভেইলেবলকপিস মেথড কল করি
এখন এই মেথডে আসি
অ্যাভেইলেবলকপিস কে 1 দ্বারা বৃদ্ধি করি
বুকস টেবিলে কোয়েরী এক্সিকিউট করি
এরপর সেট্রেটারনিন্টরকোয়েস্ট মেথড কল করি
এখন এই মেথডে আসি
রিটার্নবুক বৈশিষ্ট্য রিকোয়েস্ট এ সেট করেছি
এখন রিকোয়েস্টডিসপ্যাচের ব্যবহার করে সাকসেসরেটার্ন পেজে এগোই
এই পেজটি সাকসেসচেকআউট পেজের অনুরূপ
এখন ব্রাউজারে ফিরে গিয়ে লগইন পেজে ফিরে আসি
এখানে ভিসিটরস হোম পেজ এর লিঙ্ক রয়েছে
এখানে সকল উপলব্ধ বইয়ের তালিকা রয়েছে
সংক্ষেপে এখানে শিখেছি সকল ইউসার তালিকাভুক্ত করা
বই জারি করা
বই ফেরত দেওয়া
এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম একটি সফ্টওয়্যার এমএনসি তাদের কর্পোরেট সোশিয়াল রেসপন্সিবিলিটি প্রোগ্রামের মাধ্যমে করেছে
তারা টিউটোরিয়ালের বিষয়বস্তু ও যাচাই করেছে
আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি